এটা একটি আ্য গ্রসারি শপের একটি আ্য সেলফ ।

উপরে লেখা রয়েছে যে এটা একটা মিউজিক কলেজ .

দোকানের উপরে আঃ বাসকিন রবিনসন না-নামে একটা কোম্পানির সাইনবোর্ড লেখা আছে .

এ ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি মসজিদ হবে ।

এটি একটি দোকানের একটি পশরের ছবি।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি আগরতলার জিরাণীয়া রেলস্টেশন .

এবং ওই যে বিল্ডিংগু-টা রয়েছে একটা বিল্ডিং রয়েছে এখানে .